আমরা এখানে একটি অনেক বড়ো গ্রাউন্ড দেখতে পাচ্ছি। যেটিতে ভলিবল খেলা ম্যাচ এর জন্যে একটি দাগ কাটা রয়েছে।

যার আশেপাশে অনেক গুলি নারকেল গাছ ও বড়ো বড়ো গাছ রয়েছে এবং অনেকগুলি বড়ো বড়ো বিল্ডিং ও রয়েছে আশেপাশে এবং একটি সাইকেল ও পার্ক করানো রয়ে --

এবং কিছুজন ব্যাক্তি দাড়িয়ে রয়েছে এবং ফ্লোর টি অনেক পরিস্কার এবং লাইট জ্বলছে যেগুলি অনেক বড় ও সুন্দর ।

এগুলি অনেক ঘন ও লম্বা এবং আকাশটা পরিষ্কার এবং টয় ট্রেন -টি লাল রঙের এবং অনেক গুলি চাকা রয়েছ--

এবং সামনে কয়েকটি জামা প্যান্ট মেলানোর জন্য দড়ি রয়েছে। যেখানে জামা প্যান্ট মেলানো রয়েছে এবং সামনে একটি বড় ফ্লোর রয়েছে যেটির সামনে একটি দেওয়াল রয়েছে।